এহানে আমি দেখতে পাচ্ছি যে একটি গর দেখা যাচ্ছে গরের এক সাইটে একটি সাইনবোর্ড লাগানো রয়েছে।

কয়েকটি কাপড় দেখা যাচ্ছে চারিদিকে অনেকগুলো গাছপালা দেখা যাচ্ছে।

এই সবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটি ইলেকট্রনিক দোকান দেখা যাচ্ছে দোকানের মইধ্যে একটি টেবিল দেখা যাচ্ছে।

দোকানের ভিতরে কয়েকজন লোক দেখা যাচ্ছে এবং কয়েকটা লাইট লাগানো রয়েসে।

ফেবুকুইক দেখা যাচ্ছে খাওয়ার জইন্য কয়েকটি মশলা দেখা যাচ্ছে।

একটা টেবিল দেখা যাচ্ছে অনেকটা চেয়ার দেখা যাচ্ছে।

এবং একজন পুরুষ ব্যাগ হাতে নিয়ে যাচ্ছেন।

একটি দরজা দেখা যাচ্ছে দরজার বিতরে একটি রুম দেখা যাচ্ছে।

দোকানের ক্যাশ ড্রয়ার দেখা যাচ্ছে এক পাতা ব্রাশ দেখা যাচ্ছে।

অনেকগুলা শার্ট দেখা যাচ্ছে অনেকগুলো প্যান্ট দেখা যাচ্ছে।

এবং পাশে একটি বাকেট দেখা যাচ্ছে।

ঘরের বাহিরে একটি বোর্ড দেখা যাচ্ছে।

গেমটি হল চক্র দিয়ে বানানো রয় রয়েসে লাফ দিয়ে উপরে যাওয়ার জন্য।

গরের দরজাগুলির মইধ্যে আব লাগানো রয়েসে।

এবং ওপরে কয়েকটা ডি_জে লাইট লাগানো রয়েছে।

এবং দুই সাইডে অনেক লম্বা ট্রেন দেখা যাচ্ছে।

রবারের নৌকা দেখা যাচ্ছে প্রত্যেক নৌকা দুইজন ব্যক্তি দেখা যাচ্ছে।

পাশে একটি তেলের গাড়ি দেখা যাচ্চে একটি অটো গাড়ি দেখা যাচ্চে।

একটি ফ্যান দেখা যাচ্ছে এই গরটি ইটের মতো বানানো রয়েসে।

এই সোবিটির মইধ্যে আমি দেখতে পাচ্ছি যে একটি সেলুন দেখা যাচ্ছে সেলুনের মইধ্যে চারজন ব্যক্তি দেখা যাচ্ছে।

উপরে অনেকগুলা লাইটিং রয়েসে।